এখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে যেমন- ধূপ সুতো ইত্যাদি।

আর দোকানটাতে কতগুলো হাঁড়ি পরস্পর সাজানো রয়েছে।

সেটি লাল আর হলুদ রং দিয়ে তৈরী নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে মাথার ওপর আর বড়ো বড়ো গাছ ।

এখানে একটি বড়ো গোলাপি রঙের বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং টি দোতলা।